হ্যালো হাই বন্ধু সে কি আপনার ফটো আমি দেখতে পারেন ।

হ্যালো ভাই বন্ধু জেয়সা কি আপ ফটো মে দেখতে পারেন মানে এক ফটো আছে | অফিস আছে রেস্টুরেন্ট আছে | যেখানে আছে |--

যে আর ও সাইড -এ সাইড -এ মে ঘাস বাড়ে গেছে | যাচ্ছে আর ও দেখাচ্ছে গাছ দেখাচ্ছে | লাইন বিজলী তার পার হচ্ছে।